এখানে একটা ঘর দেখা যা--

কালা একটা বড় গেইট দেখা যা--

ঘরের সামনে একটা ফুলের টব রাখা হয়।

বই পত্র ঝুলা ঝুলানো রাখা দেখা যাক কলম মলম সব ঝুলানো।

গর টি_বি একটা দেখা যার ।

কাঁসা বাঁশ কতটা রাখা কিনারো।